সামনে বাড়িটা বেশ বড়োই আর সাইড এ রোড এর সাইড এ একজনার ছাওয়া দেখা যাচ্ছে --

রুম - ম আর রুম - এর মধ্যে এখানে টেবিল - এ থালাতে রয়েছে তোমার বিরিয়ানি --